আমরা এই ছবিটিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হল আমরা এখানে সাদা রং করা একটি বড় সরকারী অফিস দেখতে পাচ্ছি।

এবং এই মন্দিরটির বাইরে দুজন লোককে দেখতে পাচ্ছি যারা গল্প করছে এবং মন্দিরটি পুরো ফাঁকা এবং সুন্দর র--